এবারের পাহাড় পাথরের মধ্যে এটার মধ্যে আপনারা বসে আরা-আম আনন্দময় এর মতন মন প্রফুল্ল করে আপনারা মজা নিতে পারেন।

স্পোর্টস ইকুইপমেন্ট নিতে এসে। আর এগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনের জন্যে ভালো।

দুজন মানুষ দাঁড়িয়ে আছে একটা বাইক একটা স্কুটি ও দাঁড়িয়ানো আছে। ডাস্টবিন ও আছে। পিছনে গাছ ঘর দুয়ার অনেক আছে।

এখানে সব ছাত্রীরা মিলে রঙ্গলি বানাচ্ছে বিভিন্ন রং দিয়ে। সাদাগোলাপি সবুজ। আর একে ওপরের হেল্প করছে যাতে একটা সুন্দর রঙ্গলি বানানো যায়।

অনেক কিছুই দেখছি যে ঝুলানো আছে | আর পিছনে আমরা ফ্রিজে অনেক কিছু দেখছি কোল্ড -ড্রিঙ্কসের মতন রাখা আছে | তার সাথে একটা সিঁড়িরও রাখা আছে | আর অনেক দুধের অ্যাড ও হচ্ছে।

একটা বেগুনি রঙের জামা পরে আছে। আর এই মহিলা টা লাল রঙের শাড়ি পরে আছে পুরো একদম টোটোর ম্যাচিং -এ।

জগন্নাথ মন্দিরের মতন আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক মানুষেরা দাঁড়িয়ে আছে। ভক্তি দিয়ে পুজো করছেন। তার রথের উপরে বাচ্চারাও।